একটা বাচ্চা দাড়িয়ে আছে একটা বউও আছে পাশে একটা সাইকেল রাখা আছে ।

ঠাকুরটাকে রাখা আছে প্যান্ডেল এর মধ্যে।

এটা দক্ষিণ বারাসাত তের ধ্রুবচাঁদ হালদার কলেজ । যেখানে দেখা যাচ্ছে কলেজ এর গেট বন্ধ। কলেজ এর পাশে দিয়ে একটা টোটো আসছে। সামনে একটা মোটর ভ্যান রাখা আছে। সাইড এ কতগুলি গাছ আছে। এই কলেজ - এই আমি পড়েছি।

পায়ে কালো সাদা বুট ।